আমরা এই ছবিটার মধ্যে দেখতে পারছি এখানে দুজন লোক বসে আছেন এবং একজন মহিলা ও একজন পুরুষ এবং পুরুষটি চশমা পড়ে আছেন এবং সে একটি কমলা কালার -এর শার্ট পড়ে আছে ।

আমরা এই ছবিটির মধ্যে একজন একজন জিম করা দাদাকে দেখা যাচ্ছে এবং এবং তিনি সুন্দর করে সুন্দর করে বাইসেপ দেখাচ্ছেন ।